chimera তে writing commands এই tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা শিখব ডিসপ্লেকে পরমাণুতে বদলাতে commands লেখা
ribbons দেখা এবং লুকোনো
amino acid residues এর রঙ বদলানো
এক এক residues label করা
solvent অণু সরানো এবং image বিভিন্ন file ফরম্যাটে সংরক্ষণ করা
tutorial অনুসরণ করতে স্নাতক স্তরের biochemistry সম্পর্কে জানতে have
structural biology এবং chimera interface এর সাথে পরিচিত হতে হবে
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website যান
টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু os সংস্করণ 1404 chimera সংস্করণ 1102
mozilla firefox browser 420 এবং একটি কার্যকর internet সংযোগ
chimera window খুলতে chimera icon double click করুন
graphics window খুলতে lightning bolt icon click করুন
এখানে আমি দেখাবো যে কাঠামোতে পরিবর্তন আনতে commands কিভাবে প্রয়োগ করে
favorites menu ব্যবহার করে command line খুলুন
chimera window নীচের অংশে একটি command text box দেখায়
menus ব্যবহার করে কাজগুলি commands দ্বারা সম্পন্ন করা যায়
chimera commands সম্পর্কে
chimera commands command line এ প্রবিষ্ট করা হয়
semicolon separators দ্বারা একাধিক commands একই line মিলিত হতে পারে
command নিষ্পাদিত করতে enter key টিপুন
পূর্ববর্তী commands এ command history থেকে অ্যাক্সেস করা যায়
commands সম্পর্কে আরো তথ্য প্রদত্ত link দেওয়া হয়েছে
chimera window ফিরে আসুন একটি command লিখে leucine zipper এর একটি model খুলি
command একটি command শব্দ দিয়ে শুরু হয়
command line text box open space 1zik লিখুন
আপনার একটি কার্যকর internet সংযোগ প্রয়োজন
command নিষ্পাদিত করতে enter টিপুন
কাঠামো পর্দায় দেখায়
ribbons ডিসপ্লেকে atoms এ বদলাতে command line text box এ লিখুন: command শব্দ display এবং enter টিপুন
এখন atoms display তে protein we কাঠামো রয়েছে
এই কাঠামো আংশিকভাবে ribbons হিসাবে দেখায়
ribbons লুকোতে লিখুন wave symbol to tilda নামেও পরিচিত তারপর command শব্দ ribbon লিখুন
tilda সহ command reverse ফাংশন নির্দেশ করে
এখানে এরপর ribbon keyword দ্বারা tilda চিহ্ন ribbons লুকোয় এন্টার টিপুন
আমরা atoms bonds surfaces ইত্যাদি রঙ্গিন করতে color command ব্যবহার করতে পারি
উদাহরণস্বরূপ সকল leucines for রঙ বদলাতে লিখুন:
leucine for জন্য আমি লিখব leu
এখানে color yellow argument সহ command word রয়েছে এবং লক্ষ্য হল কাঠামোর সকল leucines
আপনি লক্ষ্য নির্দিষ্ট না করলে সম্পূর্ণ কাঠামো হলুদ রঙের হবে entire টিপুন
panel the দেখুন সকল leucines এখন হলুদ রঙে রয়েছে
আমরা একটি বিশেষ স্থানের amino acid কে বিশেষ রঙ দ্বারা রঙ করতে পারি
উদাহরণস্বরূপ histidine for রঙ বদলাতে যা chain b তে স্থান 18 এ উপস্থিত লিখুন color space red space colon18 b এবং এন্টার টিপুন
panel দেখুন histidine এখন লাল হয়ে গেছে
সম্পূর্ণ কাঠামোর display cpk spacefill এ বদলাতে rep লিখুন
rep keyword represent এর সংক্ষিপ্ত rep rep space sphere; enter টিপুন
panel দেখুন
কাঠামো stick ডিসপ্লেতে ফিরিয়ে আনতে আবার লিখুন rep space stick এবং এন্টার টিপুন
solvent অণুর কাঠামো লুকোতে লিখুন del মুছে ফেলতে space solvent এন্টার টিপুন
চয়নের জন্য residues সক্রিয় করতে select command শব্দ চয়ন করুন
command line text box লিখুন select space colon তারপর residue এর সংখ্যা এবং chain
উদাহরণস্বরূপ chain b for স্থানে 28 এ উপস্থিত lysine সক্রিয় করতে লিখুন select space colon তারপর 28 dot b enter টিপুন
এখন চয়নিত residue এর label দেখাতে লিখুন rlabel space sel এন্টার টিপুন
panel দেখুন চয়নিত residue এর residue label প্রদর্শিত হয়
পূর্বে চয়নিত residue অচয়নিত করতে select command পেতে up arrow key টিপুন
command এর প্রারম্ভে tilda চিহ্ন লিখুন enter টিপুন
help menu তে keywords এবং command index এর একটি তালিকা উপলব্ধ
help menu তে click করুন স্নীচে ক্রোল করুন এবং commands index এ click করুন
commands লিখতে keywords এর সূচী সহ একটি webpage খোলে
chimera window ফিরে আসুন
আপনি ব্যাকগ্রাউন্ডের রঙ কালো থেকে নীলে বদলাতে চাইলে লিখুন: background space solid space blue এন্টার টিপুন
panel এখন নীল রঙে রয়েছে
command এর history দেখতে command line এর ডান পাশে স্থিত কালো ত্রিভুজে click করুন
command history পূর্বে ব্যবহৃত command তালিকাভুক্ত করে
commands command এ ক্লিক করে আবার নিষ্পাদিত করা যায়
command line লুকোতে drop down মেনুতে hide command line বিকল্পে click করুন
আপনার নির্মিত কাঠামো save করার অনেক বিকল্প রয়েছে file menu খুলুন
আপনি এটি করতে পারেন: restore a session save a session
image jpeg বা png ফরম্যাটে সংরক্ষণ করুন
image pdb বা mol2 files হিসাবে সংরক্ষণ করুন দৃশ্য export করুন ইত্যাদি
প্রদর্শন করতে image jpeg ফরম্যাটে সংরক্ষণ করি
save image বিকল্পে click করুন একটি save image dialog box খোলে
file স্থান হিসাবে desktop চয়ন করুন
file name কে 1zik লিখুন file name কে jpeg হিসাবে লিখুন
আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজের আকার নিশ্চিত করুন
প্রদর্শন করতে আমি প্রস্থ হিসাবে 800 এবং উচ্চতা হিসাবে 600 লিখব
save বোতামে click করুন image ডেস্কটপে 1zik jpg হিসাবে সংরক্ষণ হয়
সংক্ষিপ্তকরণ করি যে এখানে আমরা শিখেছি
এখানে আমরা commands লিখেছি display কে atoms we বদলানো
ribbons দেখানো এবং লুকোনো
amino acid residues এর রঙ বদলানো
আলাদা আলাদা residues label করা
solvent molecules মুছে ফেলা image ভিন্ন ভিন্ন file ফরম্যাটে সংরক্ষণ করা
অনুশীলনী হিসাবে human oxyhemoglobin pdb code: 2dn1 এর কাঠামো লোড করতে কম্যান্ড লিখুন
display atoms এ বদলান এবং ribbons লুকোন
সকল histidine residues কে সবুজ রঙ করুন
solvent molecules সরান এবং image jpeg ফরম্যাটে সংরক্ষণ করুন
আপনার সম্পন্ন কাজ নিম্নরূপ হওয়া উচিত
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়